তারপর তো Gift দিল একটা বেতের Chair এর Set নিয়েছিল তারপরে খেলা হল তারপরে গানের Round হল গানের Round এ তো

চারটে Answer দিয়ে দিয়েছে পুরো কুড়ি Point পেয়েছে আর Gift পেয়েছিল কী কী জানিস Cutlery Set তারপর একটা Hair Straightnerhair Dryer এর Set Gold Plated Jewellery আর খুকুমণির সিঁদুরের যে Set টা থাকে

ও তাহলে তো Headphone Round হয়েছিল সেই সময়? হ্যাঁ Headphone Round হয়েছিল তো। আর সে কী হাসি সবার জানিস না

আর কিছু শুনতেই পাচ্ছে না কীকরে বোঝায় সব তো উল্টোপাল্টা বলেই যাচ্ছে আর মাসি মাসি তো তাও পেরেছে তিনটে আর একজন তো একটাও পারেনি আর যে আর কী Headphone Round এ

তো এসেছিলেন মার কাছ থেকে নামশুনেছি কী যেন অনামিকা দেবী না অনামিকা

তো উনি Movie তে দেখবি বাংলা Movie তে মানে বেশ Role করে আবারঅনেক সময় Villain এর Role ও করে বাংলা বইতে। তো উনি এসেছিলেন। ওনাকেও বেশ ভালোই দেখতে ও তা এই Headphone Round একী কী Prize দিল? ওই তো মাসি যেহেতু তিনটে বলেছেসেইজন্য ইয়ে

সব থাকে তো মাসি তো Juice এর টানিয়েছিল বোনের জন্য যেহেতু বোন তো Juice খেতে ভালোবাসে না তো ওটাই নিয়েছিল। আর তারপর তো ছিল Last Round তারপর Last Round এ তোর ধাঁধা থাকে ধাঁধা গল্প এসব থাকে সম্পর্কের প্রশ্ন থাকে তো মাসি সেখানে দুটোর Answer দিতে পেরেছিল। একটা ধাঁধার Answer দিয়েছিল আর একটা সম্পর্কের প্রশ্ন

তাইজন্য বোধ হয় একটা Mixergrinder আর

আর Last এর Question টাতুই বিশ্বাস কর এত Easy দিয়েছিলএত সোজা দিয়েছিল মাসি সেটাই পারল না। কিনা তিরিশ Number এর যে Question টা থাকে

যে একটা চিংড়ি মাছের ছবি

আগের দিনই মা রান্না করে মাসিকে সেটা দিল চিংড়ি মাছের মালাইকারি মাসি আগের দিন খেয়েইগেছিল জানিস কিন্তু ওখানে গিয়ে সবভুলে গেছে।

যা রাগ হচ্ছিল না সে বলবার মতনা এত সোজা আমরা সবাই Audience এ বসে বসে ভাবছি মাসি

বলে দাও Last Question টা তাহলেদিদি Number One হয়ে যাবে কিন্তু ব্যাস ওই Last এর টাই দিতে পারেনি অন্য একজন দিয়ে

ইস কী অবস্থা রে কী অবস্থা রে ইস তালে মাসি হলে বেশ ভালোই হত রে কতদিন Party হয় না মজা হয় না সবাই একসাথে তাহলে কোথাও থেকে একটা

হ্যাঁ সে তো অবশ্যই মজা হত Party হলে পুরো Gathering হত সবাই মানেপরিবারের সবাই থাকত খুব মজা হত। তা তুই একটা কাজ করনা চলে আয় না Exam তো শেষ হয়ে গেছে তোর। আর Summer vacation ও কিছুদিন বাদেই চলে আসবে। তা পনেরো দিন এখানে থাকবি তারপরে আবার চলে যাবি নয়। তা তোর জিজুকে বলব Ticket কেটে রাখতে?

কিন্তু কী বল তো আমি তোকে Date পরে বলে দেব ঠিক আছে? তুই তখন নয় জিজুকে বলে দিস তখন নয় Ticket টা কেটে রেখে দেবে আচ্ছা ঠিক আছে আমি তালে তখনই বলব Ticket টা কেটে তোকে Send করে দিতে যাতে তুই ওখান থেকে

এই সন্ধে হতে যায় তো আমার পুজো দেওয়া আছে। আমি নাহয় তোকে রাত্রিবেলা Phone করব কেমন?

এই না না শোন শোন সাবধানে থাকবি কিন্তু আর বেশি বাইরের খাবার খাস না। শরীর খারাপ করবি না কিন্তু আর বেশি রাতেও আর একা একা ঘোরাফেরা করবি না আরএকা একা কোত্থাও যাবি না ঠিক আছে?

হ্যাঁ রে বাবা বুঝেছি বাবামায়ের থেকে তুই বেশি আমাকে

আরে এত চিন্তা কি সাধে করি? বাইরে তো একা একা থাকিস আর যা হচ্ছে সেইজন্য তো চিন্তা হয় বোন কী আর বলি তোকে একা কোথায় আমার সাথে তো আরেকটা Friend ওই সঙ্গীতা সেও তো থাকে ও হ্যাঁ জানি কিন্তু তাও একটু নিজের খেয়াল রাখিস ঠিক আছে?

তাহলে তোকে পরেই Phone করব ঠিক আছে চল Tata

hello তিন্নি হ্যাঁ রে বল কেমন আছিস? কেমন? ভালো ভালো। তুই বল তোর কেমন বল? হ্যাঁ রে মাম্পি ভালো আছি অনেকদিন কথা হয় না অনেকদিন কথা হয় না অনেকদিন দেখাও হয় না হ্যাঁ অনেকদিন দেখা হয় না এবার কিন্তু একটা দেখা করতেই হবে দেখা করতে হবে আর সামনে কিন্তু বেশ ভালো movie release করছে সেটা দেখে আসতে হবে নন্দন থেকে ও তাই নাকি? হুম হুম হুম হুম বাহ বাহ খুব ভালো তো তাহলে যেতে হবে নন্দনটা তো কাছেও হুম হবে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ নন্দন best নন্দন থেকে যাওয়াই best

আমি তো নন্দনেই দেখেছিলাম একটা cinema বুঝলি তো বাংলা বাংলা movie লক্ষী ছেলে উফ! দুর্দান্ত দুর্দান্ত movie কৌশিক গাঙ্গুলির ছেলে যে করেছিল ওফ অসাধারণ ওটা না আমার জানা হয়নি ওটা কেমন রে মানে দেখা হয়নি ওটার topic -টা কি বলতো ওটা topic হচ্ছে মানে doctor এর দল doctor এর দল তারা একটা গ্রামে যাবে যেখানে গ্রাম মানেই বুঝিস কুসংস্কার আর যেখানে আর কি তোর ও একজন মানে মা সে এমন সন্তানের জন্ম দিয়েছে যার কিনা আর কি normally ভাবে দুটো হাত দুটো পা extra হবে বেরিয়ে ঠিক আছে আচ্ছা তো তার একটা doctor যে doctor এর ভাষায় একটা term ওরা use করে সেটা আমার এখন মনে পড়ছে না কিন্তু সেটা এক ধরনের disease এবার গ্রামের লোকরা ভেবেছে কি ভেবেছে যে সেটা হয়তো ভগবানের দান ভগবান যেটা হয় আর কি গ্রামের মানুষ কিছু বুঝতে পারেনি যা মানে কিছু information দেওয়ার নেই লোক নেই ওদের কাছে বোঝানোর

পুষ্টি দরকার খাবার দরকার তাই না জল এগুলো দরকার কারণ এবার সেগুলো কিচ্ছু পাচ্ছে না বাচ্চাটা বাচ্চাটা সারাদিন ধরে পুজো করছে, মালা পরাচ্ছে এবার যে কেউ এসে ধরছে, প্রণাম করছে তাতে কি আর infection ছড়িয়ে যায় না তো এবার হ্যাঁ তো সেই doctor -এর একটা group হঠাৎ করে ওই গ্রামটাতে গেছে তো সেইটার মধ্যে একদম মানে যে lead roll কৌশিক গাঙ্গুলির ছেলে চিনিস তো হুম হ্যাঁ হ্যাঁ তো সেই ওই lead roll -এ আছে হ্যাঁ হ্যাঁ সেই lead -এ আছে এবার সেই হঠাৎ করে খেয়াল করেছে যে এই তো এই এই বাচ্চাটার তো এটা এ হতে পারে না মানে এটা এক ধরনের অসুখ আর কি হুম হ্যাঁ এটা এক ধরনের অসুখ তাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছে গ্রামবাসীদের কিছুতেই বুঝে উঠতে পারেনি তো তারপর atlast ওরা ঠিক করে ওরা মিলে ঠিক করে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসবে কলকাতায় । কলকাতা এসে ওরা treatment করাবে কারণ ওরা দেখেছে যে ওরা ওদের research -এ দেখেছে যে এরকম বাচ্চাদের কিন্তু বেশি life time হয় না বেশি মানে জীবন বাঁচতে পারে না তো যার জন্য বাচ্চাটাকে বাঁচাতে হবে এবার ওরা ওদের কাছ থেকে লুকিয়ে ওই বাচ্চাটাকে কলকাতায় এনেছে তো তো এই একটা struggle এর ভিতরে আছে তো তারপর কলকাতায় এনেছে কিন্তু এবার গ্রামবাসীরা ছেলেটাকে ছাড়বে না ছেলেটার খবর পেয়েছে যে ওই লুকিয়ে নিয়ে গেছে বাচ্চাটাকে তো হ্যাঁ ছেলেটাকে এমন ভাবে মেরেছে ছেলেটার প্রায় পুরো আধমরাই বলতে পারিস পুরো paralyzed হয়ে গেছে

খুব অসুস্থ হয়ে গেছে খুব অসুস্থ হ্যাঁ হয়ে পড়েছে এবার ও তো পুরো paralyzed হ্যাঁ আর এবার মানে যেটা দেখালো আর কি গল্পটা পুরো সারমর্মটা যেটা বোঝালো যে ও এমনই একজন আর ও ছিল ধর্ম ছিল ওর মুসলিম ঠিক আছে? এবার আরও এই গ্রামবাসীরা মেনে নিতে পারেনি এবার গ্রামবাসীরা ভাবছে কি দেখো মুসলিম ধর্ম বলেও আমাদের হিন্দু ধর্মকে মেনে নিতে পারছে না আমাদের কোনো ভগবানের রূপ বুঝতে পেরেছিস আচ্ছা আচ্ছা ধর্মরও একটা এখানে conflict করেছে তো এবার সেখান থেকে আ ওরা ওদের ওখানে এমন attact করেছে ওরও অ্যা ওর ওপর তো যার জন্য পুরো paralyzed হয়ে গেছে । এবার তারপর সেটাই দেখাচ্ছে যে ছেলেটা লক্ষী ছেলের মতো যেমন আমরা মেয়েরা লক্ষ্মী হই কথায় আছে মেয়েরা লক্ষ্মী হই তো ছেলেটা লক্ষী ছেলের মতো একজন মেয়েকে সে উদ্ধার করে নিয়ে আসলো তার disability থেকে সে সম্পূর্ণভাবে সুস্থ করে নিয়ে আসলো সে তার নিজের ওপর কিছু যা হচ্ছে হোক এরম একটা ব্যাপার নিজের ওপর কোনো আ ইয়ে করলো না নিজের ওপর গুরুত্ব না দিয়ে ও মেয়েটাকে সুস্থ করলো আর ছেলেটার তালে ভাব career টা পুরো নষ্ট হয়ে গেলো doctor career -টা হুম সারাটা দিন পুরো সারাটা বছর paralyzed এই নিয়ে গল্পটা সাংঘাতিক মানে টানটান একদম

একদম টান টান দেড় ঘণ্টা খুব ভালো খুব এইরকম বাংলা ছবি অনেক কম এখন তো কিরম দেখিস বাংলা বই এখন এরকম ভালো ছবি অনেক কম অনেক কম দেখে খুব ভালো লাগলো বইটা খুবই সুন্দর লাগলো বইটা । সেইটাই সেটাই আমারও দেখা হয়ে ওঠেনি হুম even আমি মানে trailer -টাও দেখেছিলাম না তো গল্পটা শুনে তো হুম হুম হুম ভীষণই ভালো লাগলো মনে হয় এক্ষুনি দেখি

আমি তো হুম হ্যাঁ বল তুই কি বলছিলিস দেখে আসলি এক্ষুনি?

অনেকটা আচ্ছা সময় বেঁধে গিয়েছিল তো তখন হুম হুম কি করি কি করি নন্দন তো মানে সর্ব সাধারণের জন্য একটা hall হুম সব হুম হুম রকম মানে খুব নিম্নমানের টাকার থেকে শুরু করে খুব উঁচু টাকারও টিকিট পাওয়া যায় হুম হুম পঞ্চাশ থেকে আমি তুই পঞ্চাশ টাকা দিয়েও তুই অনেক ভালো cinema দেখতে পারবি হুম হুম তো আমরা চলতে চলতে হঠাৎ মনে হলো আর তখন টিকিটও উপলব্ধ ছিল তো আমরা আস্তে হুম আস্তে টিকিট কেটে ঢুকে যাই ওই সময় হুম যেটা চলছিল সেটাতেই ঢুকে গেছি অতো ভেবে চিন্তে ঢুকিনি আচ্ছা তখন ওই রুদ্ধশ্বাস রাজস্থান বলে একটা খুব মানে নামটা এই sorry রুদ্ধশ্বাস না তো revolver রহস্য একটা cinema চলছিল খুব interesting লাগলো না revolver রহস্য তো সেই ক্ষেত্রে noise গল্পটা মারাত্মক মানে under এটাও একটা under rate -এর cinema হয়ে থাকবে আমি জানি কেন বলছি যে রুদ্ধশ্বাস রাজস্থান এই ইয়েতে কি হয়েছিল বলতো? হয়েছিল হচ্ছে তোর প্রথমত একটা লোক ছিল সেই লোকটা হচ্ছে crime reporter ছিল সে কোনো কারণে কাজ change করে একটা আ detective agency তে একজনের আর কি সহকারী হিসেবে কাজে join করেছিল

তো তারপরে সেখানে join করার পর হঠাৎ করে যে আর কি ওই detective agency -র main detective সে মারা যায়

বা help পরে হুম হুম ওনার সেই হিসেবে উনি ওই বলে চালায় আর সমস্ত case ওই ভদ্রলোকের নামেই আসতে থাকে নাম করে হুম আর তখন একজন লোক আসে সে বলে যে তার আর কি wife যে

পুরো গল্পটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই আমি ছোট করেই বলছি হুম হুম হুম তো খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে বিভিন্ন clue পেতে থাকে সেইগুলো নিয়ে রাস্তায় এগোতে এগোতে এগোতে এগোতে জানতে পারে যে Darjeeling -এ বউটা আছে

সে জানতে পারে এই লোকটা গিয়ে ওর সাথে কথা বলেছে টোলেজে তা ওকে আবার further kidnap করে অন্য জায়গায় নিয়ে যেতে চায় আচ্ছা তো সেই যে কোথায় নিয়ে যাচ্ছে সেই খবরটাই সুব্রত লোকটার কাছে already ছিল ও তখন হুম গাড়ি নিয়ে ধাওয়া করতে শুরু করে এবং উনি চোখের সামনে দেখতে পায় যে ওই ভদ্রমহিলা গুলি খেয়ে মারা যাচ্ছে এটা হালকা দেখতে দেখতে ওই সুব্রত ভদ্রলোক আর কি অজ্ঞান হয়ে পড়ে যায় হুম তারপরে দেখা যায় যে ওই ওই যে মহিলা তিনি সত্যিই মারা গেছে তার body পাওয়া গেছে postmortem করে দেখা যায় যে তিনি সত্যিই মারা গেছেন ।

ওনার যে বউ, যার case টা এসছিল আচ্ছা ওনার বউ যে মহিলা kidnapped হয়েছিল যে kidnap হয়েছিল, সুব্রত যাকে খুঁজছিল হুম হুম সেই সেই মহিলা । এবার দেখ মানে কিরকম একটা interesting twist দেখাতো আচ্ছা ওই যে ওই যে আচ্ছা detective agency -র মালিক যে মারা গেছিলো হুম হ্যাঁ হ্যাঁ হিসাবে তাকে ভূত হিসাবে এই সুব্রত সব সময় দেখতে পেতো আরি বাপরে উনি ওকে সাহায্য করছে ওহো সেই এসে একসময় কোনোরকম আর কি help করে । তা ultimately যেটা main যে climax যেটাকে বলে cinema -র হুম হুম হুম সেইটা হচ্ছে যে এই যে মহিলা যাকে সুব্রত ওনার বউ বলে ভাবছিল সে আসলে ওই লোকটার বউই নয় সে হচ্ছে ভাড়া করা আচ্ছা actress হ্যাঁ মানে overlap আচ্ছা আচ্ছা হচ্ছে অভিনয় করে আরকি cinema -য় overlap ও অভিনয় করে সে তো সেই আর এই আর কি তাকে দিয়ে এই মরা মরে যাওয়ার নাটকটা করানো হয়েছিল যাতে insurance -এর টাকা হস্তগত করা যায় ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তা মানে ভুলভাল মৃত্যু খবর দেখালো অন্য লোককে মেরে হুম তার body দেখিয়ে বলেছে ওনার স্ত্রী মারা গেছেন এইসব ঘটনা স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছিলো তাকে খুন করে মেরে দেওয়া হয়েছিল আচ্ছা তা গল্পটার নামটা তো title টা justify করলো কি করে ওরা revolver রহস্য মানে revolver বলতে ওরা কি মানে শুধু এই গান?

বুঝতে পেরেছিলো যে যে মহিলা মরে গেছে বলে ও দেখানো হচ্ছে সেই মহিলা আসলে মরেনি তোকে আমি তোকে আমি বললাম না যে ওর মাথায় আঘাত পেয়ে হুম হুম লেগেছিলো তখন হ্যাঁ এই সময় ও দেখতে পায়নি যে কি কিভাবে মারা গেছে বা কিছু

তো এই বাহ এই গল্পটাও আমি হয়তো অতটা গুছিয়ে তোকে বলতে পারলাম না হুম যতটা গুছিয়ে আমার বলাটা উচিত ছিল তো না শুনে ভাল লাগলো কিন্তু শুনে বেশ ভাল লাগলো একটু অন্য ধরনের মানে পুরোপুরি detective গল্প না হয়তো কিন্তু বেশ একটু আলাদা হ্যাঁ একটু thrilling ব্যাপার রয়েছে হ্যাঁ thrilling রয়েছে একটুখানি মজাদার আর কি comedy একটা comedy ও রয়েছে হ্যাঁ হ্যাঁ খুব বাহ ভালো ভালো ছিল ভালো ছিল মানে দু ঘন্টা যে কি করে কেটে গেছিলো দু ঘন্টার একটু বেশি যাই হোক তো সেটা বুঝতেও পারলাম না হুম আর তোদের তো plan ও ছিল না না plan ও ছিল না cinema দেখার জন্য তো plan -ট্যান করেই লোকে সাধারণত যায় এটা তাই একটা অন্যরকম অভিজ্ঞতা হলো হুম হুম হুম তুই তুই কি কোন cinema দেখার জন্য যেতে চাস? যেরকম release হবে সেরকম নাকি?

হ্যাঁ এইতো সামনে তো রে একেন বাবুর ওই release হচ্ছে রাজস্থানের হ্যাঁ হ্যাঁ একেন বাবুটা release করেছে ওটা আমরা দেখতে যেতে পারি কিন্তু নন্দনে release করেছে হ্যাঁ হ্যাঁ হ্যা ওই ওইটা হুম হুম এঁকেন বাবু তো ভালো করছে এই web series ও তো আমরা দেখেছি এই প্রথমবারের first কি movie আসবে নাকি আগেও movie এরকম একেন বাবুর এসছে? না একেন বাবুর একটা cinema মনে হয় আগেরবার এসছিল The Eken বলে একটা এসছিল আচ্ছা আচ্ছা এটা এ মানে রুদ্রেশ্বর রাজস্থানটা না? হ্যাঁ রুদ্ধশ্বাস রাজস্থান হুম এইটার trailer টা আমি দেখে ফেলেছি মারাত্মক সুন্দর তাহলে এটাই দেখবো চল নন্দনে আসছে কি? হ্যাঁ হ্যাঁ নন্দনে এসছে তো দেখেছি আচ্ছা আচ্ছা এসছে আচ্ছা আচ্ছা এটা দেখাই যায় এটা দেখাই যায় হুম হুম এটা দেখাই যায় এটার জন্যই plan বানাই চল একদিন ঠিক আছে তাহলে এটার জন্য আমরা plan বানাবো। আর এমনি series -ফিরিজ কিছু দেখছিস? web series

না আমার এই first time আমি দেখছি বুঝলি তো? আচ্ছা আচ্ছা তো দেখছি খুবই ভালো লাগছে এখন season seven -এ আছি সবাই season seven সবে start করেছি তো মানে এক একটা ওদের speciality টা কি বলতো দশটা season -এ দেখেছি তো মানে season seven eight এ আমি হয়তো খেল হারিয়ে ফেলেছি season one -এ কি হয়েছিল

আর তুই দেখ তুই ভাব আ season five six -এ পাচ্ছে বা ছয়ে হয়তো তোর ওই মনিকার তোর Changlar -এর ওই বিষয়টা হলো relation -এ আসবে কিন্তু কে ভেবেছিল first season second season থেকে সেই তো সেই তো প্রথম থেকে তো বন্ধু মানে সবাই বন্ধু ছিল হুম basically

সেই তবে সত্যি এইটা একটা series বটে মানে যত দুঃখ, কষ্ট, রাগ মানে খারাপ লাগা যাই থাকুক না কেন একটা scene চালালেই মুখে হাসি ফুটবেই ফুটবে মুখে হাসি ফুটবে একদম একদম তখনকার ব্যাপারে আলাদা ছিল অত বছর ধরে একটা series টেনে নেওয়া এখন তো দেখিস না ছোট ছোট serial হয় তাতেই আধা আধা অভিনেতা অভিনেত্রীরা গায়েব হয়ে যায় আবার অন্য লোক চলে আসে